একটা জুতোর দোকান দেখতে পাচ্ছি যার ভিতরে অজস্র জুতো রাখা আছে।

আমরা একটি মুদিখানা দোকান দেখতে পাইছি যেখানে অনেক জিনিসপত্র আমরা দেখতে পারছি সামনে হলুদ কালার এর একটি তেলের সিসি আমরা দেখতে পাইছি এবং পুরো দোকানটায় মালপত্র দিয়ে ভরা আমরা দেখতে পা--

নীচে দুটো মানুষ আমরা দেখতে পার --